এই ও থায় দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে এই সিন -টা ভালো দেখাচ্ছে এখানে গিয়ে একটা অ্যাম্বুলেন্স দাঁড়া আছে।

এটা একটা গ্রাউন্ড -এর সিন থাকে এখানে এই সিন -টা উ গ্রাউন্ড -এর বাইরে লিয়ে আছে।

এবার লোক আবার যাওয়া উ-উ অথা আবার লোক যাবার করছে।

উমম এ ক্রিকেট খেলাবার জন্য এ-এ এইটো বর্ডার -টো লেখা আছে।

ওথায় ফ্যাক্টরিটা গো এলবাস্টারের ফ্যাক্টরি আছে এখানে দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে।

এখানে একটা মসজিদ -এর সিন থাকে এখানে অ্যা উম অ্যা উম ঘরটো উম দেখাচ্ছে মসজিদ -এর ঘর দেখাছে এখানে ।

ও থায় মনের মত লোক ঘুরছে আওয়া-যাওয়া করছে বসে থেকে--

এখানতে একটা ক্ষেতের সিন আছে। এখানে ক্ষেতের ভিতরে বু বিচে বিচে --

একটা উম ঝুপড়ি বানা আছে ওতে ও ও-ও একটা পাতার মাধ্যমে--

এই সিন টা একটা টুরিস্ট প্লেস থাকে এখানে সবাই লোক টুরিস্ট করবার জন্য এসেছে। এটা একটা--

এটা এটা ও পার্কের সিন থাকে এখানে গাছ বৃকস লাগা আছে।

লাল রঙের পিলা রঙের পেইন্টিং করা আছে দেখতে গিয়ে ভালো দেখছে। গাছ ব্রিচ হারা বারা সিন্ দেখছে এখানে।

পথের ধারে গাছ ব্রিচ লাগা আছে ক্লাব হোস্টিং -এর।

এটা একটা পোস্ট পোস্ট অফিস -এর সিন্ থাকে বালাপুর ডাকঘর।

এক্ষা হিরন দেখাচ্ছে। হিরন তো পিঞ্জরা ঘরের বন্ধ আছে এখানে। ধরে ধরে--

অ্যাম দেখাচ্ছে এখানে হিরনটা সোনার আ রঙের দেখাচ্ছে এথায়--

ধারে ধারে ক্রিসমাস ট্রী লাগা আছে এটা-আ অনেক মতন ভাল দেখাচ্ছে জমিনতে আ ঘাসটা হরা ভরা--

এইখানে একটা সামনে বধা উ গধা দাড়া আছে। ওইখানে উ উদের--

এখানে সিনারি -র লাইটিং -টা উম দেখতে নিয়ে ভালো লাগছে সবাই ছেলা আপনার আপনার খেলছে।

উমম গ্রাউন্ড টোনের মতো জায়গা আছে খেলবার জ--

এখানে এল.আই.সি. প্রিমিয়াম প্রিমিয়াম -এর উম প-অ-অ উম দোকান আছে এখানে গেট -টা লাগা আছে।